'' অনেকগুলা মানুষজন চলা ফিরা করছে করছে অনেক বাইক দাড়িয়ে আছে তিনটে রিকশা আছে দাঁড়িয়ে চালাচ্ছে'''' ।''

সাদা কালার সাদা কালার - এর পেইন্ট করা আছে ঘরটাতে-এ সাইড - এ সাদা লাল কালার -এর ।

উপরে বোর্ড লাগা আছে-এ বুলু কালার -এর লাল কালার - এর।

অ্যাট-- এইখানে একটা গ্রাউন্ড আছে-এ গ্রাউন্ড -এ অনেকজন নিয়ে ভলিবল খেলছে ।

পেট্রল পাম্প - এর সাইড -এ দুটা বাইক রাখা আছে।

মধ্যে একটা রাস্তা আছে ।

এইখানে অনেকগুলো খেত আছে খেতে সবজি আছে-এ আখ চাষ করছে সবুজ কালার -এর।

কে একটা পুল দাড়িয়ে আছে অনেকগুলা গাছ আছে কারবেট দেয়া আছে।